ভেতরটাতে অনেক মানুষ আছে বাইরে অনেক মানুষ আছে। বেশ সুন্দর লাগছে দেখতে মানুষ এদিক ওদিক করছে পিছনে হওঁ অন্ধকার হয়ে আছে।

এটা একটা-আ দোকান নাকি-ই দোকান আছে দোকানের পাশে অনেকগুলোও উঁ উঁ গাছ আছে খেজুর গাছ নারকেল গাছ ঝাউ গাছ অনেক মানুষ আছে সোলার লাইট আছে রাস্তা আছে-এ।

এটা একটা রাস্তা আছে রাস্তার পাশে একটা বাড়ি তৈরী হচ্ছে। সেখানে ছাদ ঢালাইয়ের কাজ চলছে। সিমেন্ট বালু আর রাখা আছে। অনেক মিস্ত্রি আছে হুম--

একজন দুজন বসে আছে লাইট জ্বলছে গাছ আছে অনেক ছোট বড় গাছ আছে অনেকে মানুষ গল্প করছে।

রাস্তা আছে ঘরটা সাদা কালার - এর করা আছে মেঝে করা আছে কিছু কলাম নাই ঘরটার মধ্যে।

গাছ আছে ঘাস আছে অনেক বড় বড় গাছ আছে পাতলা গাছ আছে এখানে যেও বিমানবন্দর-এ মানুষ আছে একটা--